সাদা সাদা চিংড়ি। এই চিংড়িগুলোও সম্ভবত নদীর চিংড়ি। উম একটা প্লাস্টিক এর ভেতরে চিংড়ি মাছগুলো আছে। অহ কিছু কিছু চি - চিংড়ি মাছের মাথার সাইড গুলো বেশ লাল লা --

এটা একটা ফ্ল্যাট দেখা যাচ্ছে। এটা একটা চার পাঁচতলা একটা ফ্ল্যাট । ফ্ল্যাট এর পাশে একটা বড় গাছ।

বেশ খালি খালি এবং রিসেপশন -এ একজন দাঁড়িয়ে রয়েছে আরেক জন ওপাশ থেকে ক --

এটি একটি অফিস অফিস -টি হল জি .এস .টি অফিস অফিস -টি বেশ--

এফট এটি একটি চার্চ চার্চ -এ এক্ত কোনো উৎসব চলছে সেখানে কিছু বাচ্চারা এবং ফাদারস -রা --

এবং চারজন মান চারজন পাঁচজন মানুষ এখানে অটো -তে উঠবার জন্য অটো -টিকে দাঁড় করিয়েছে অটো - টি হলুদ এবং সবুজ রঙের এবং লাইট পোষ্ট --